এটা দেখে মনে হচ্ছে একটা ছেলে সেলফি তুলছে | পেছনে একটু সুন্দর সেনিক বিউটি ।

বিল্ডিং -টির সামনে একটা বাইক রাখা রয়েছে ।

এটাও একটি অনেক বড় সরকারি দপ্তর মনে রয়েছে।

ইলেকট্রিক মেশিন মেশিনটি দিয়ে এই বিশাল জাহাজটিতে কাজ চলছে। নাফিসা জাহান জাহাজটির নাম।